এবং দু তিনটি হাঁড়ি ও রাখা আছে এবং একটি বাচ্চা ছেলে ছুটে বেড়াচ্ছে।

সারি সারি করে বসে আছে হাতে কিছু কাগজ নিয়ে।

এখানে আমরা একটি মাঠ দেখতে পাচ্ছি। মাঠে পাশেই --

এ এহ একপাশে একটি ব্যালকনি দেখতে পাচ্ছি যেখানে দুটি লোক দাঁড়িয়ে আছে দুটি ছেলে।

এছাড়া কিছু দোকানদানিও দেখা যাচ্ছে এবং কিছু গাছপালাও দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি স্যালুন দেখতে পাচ্ছি যেখানে একটি।

বিল্ডিং এর সামনে কিছু ব্যানার লাগানো আছে।

আর পাঁচিল দিয়ে ঘেরা আছে এবং।

এছাড়া চারিদিকে অনেক গাছ আমরা দেখতে পাচ্ছি।

যেখানে উম নানান রকম সবজি চাষ করা হয়।

এবং চারিদিকে নীল রঙের পর্দা দেওয়া আছে।

এখানে আমরা অনেক হরিণ দেখতে পাচ্ছি। তাঁরা ।

উম এবং জলের রঙ যেন স্বচ্ছ এবং পরিস্কার।

রাখা আছে। এছাড়াও সামনে একটি ছাউনি ও দেখা যাচ্ছে এবং চারিদিকে কিছু বিল্ডিং ও আমরা দেখতে পা --

ছাদে জামাকাপড় শুকোতে দেওয়া হয়েছে।

এখানে আমরা একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। যেখানে চারিদিকে শুধু বালি দেখা যাচ্ছে।

এবং দূরে কিছু বাড়ি ও দেখা যাচ্ছে। এছাড়া কিছু গাছপালাও দেখতে পাচ্ছি।

এছাড়া সামনে একটি চারচাকা গাড়ি ও দাঁড়িয়ে আ--

এখানে আমরা একটি জলাশয় দেখতে পাচ্ছি। জলাশয়ে চারিদিকে বড়বড় পাথরে।

এখানে আমরা একটি পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি যেখানে গাড়ি।